জেএমএল অ্যাপ্লিকেশনে মডিফাই ডিসপ্লে এন্ড ভিউ এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালে আমরা শিখব স্ক্রিনে মডেল ঘোরানো জুম করা সরানো এবং স্পিন করা
ভিউ বদলানো
প্রদর্শনের শৈলী বদলানো
পরমাণু এবং বন্ধনের আকার এবং রঙ বদলানো
অক্ষ এবং বাউন্ড বাক্সের সাথে মডেল দেখানো
বিভিন্ন ফাইল ফরম্যাটে ইমেজ সংরক্ষণ করা
টিউটোরিয়ালটি অনুসরণ করতে জেএমএল অ্যাপ্লিকেশন উইন্ডো সম্পর্কে তাছাড়া মডেল কিট ফাংশন ব্যবহার করে মডেল তৈরী এবং সম্পাদন করতে জানতে হবে
না হলে নিম্নলিখিত লিঙ্ক থেকে প্রাসঙ্গিক টিউটোরিয়াল দেখুন
টিউটোরিয়ালটি রেকর্ড করতে উবুন্টু ওএস সংস্করণ 1204 জেএমএল সংস্করণ 1222 এবং জাভা সংস্করণ 7 ব্যবহার করছি
আমি প্যানেলে 2 chloro 1 প্রোপানল এর মডেলের সাথে একটি নতুন জেএমএল উইন্ডো খুলেছি
কাঠামোর ভাল দৃষ্টিকোণ পেতে মডেলটি ঘোরাতে এবং জুম করতে পারি
মডেলটি ঘোরাতে টুল বারে রোটাতে মলিকিউল আইকনে টিপুন
মডেলে টিপে দেখুন যে কার্সার হ্যান্ড আইকনে বদলে গেছে
মাউস বোতাম নীচে ধরে রেখে প্যানেলে মাউস টেনে আনুন
আপনি দেখতে পারেন মডেল ঘুরছে
জুম ইন এবং জুম আউট করতে কার্সার প্যানেলে রাখুন
জুম আউট করতে মাউস উপরে এবং জুম ইন করতে নীচে নিয়ে যান
প্যানেলের মডেল সরাতে মডেলের উপর কার্সার রাখুন
কীবোর্ডে Shift বোতাম ধরে রাখুন
ডাবল ক্লিক করে মাউস টেনে আনুন
বিস্তারিত বিবরণের জন্য পপ আপ মেনুতে দেওয়া মাউস ম্যানুয়াল পড়ুন
পপ আপ মেনু খুলুন এবং তারপর আবাউট এ গিয়ে জেএমএল 1222 নির্বাচন করে মাউস ম্যানুয়াল এ টিপুন
আপনি ইন্টারনেটের সাথে যুক্ত থাকলে মাউস ম্যানুয়াল ওয়েব পৃষ্ঠা খোলে
প্যানেলে টিপে পপ আপ মেনু থেকে প্রস্থান করুন
প্যানেলে অনু স্বয়ংক্রিয়ভাবে ঘোরাতে পপ আপ মেনু খুলুন
প্রথমে স্পিন এ গিয়ে তারপর ওন বিকল্পে টিপুন
আপনি দেখেন যে মডেল প্যানেলে ঘুরছে
ঘূর্ণন বন্ধ করতে আবার পপ আপ মেনু খুলুন স্পিন এ যান এবং অফ এ টিপুন
এখন 2 chloro 3 iodo পেন্টানে এর মডেল তৈরি করুন
পপ আপ মেনুতে স্পিন বিকল্প অন্বেষণ করুন
ঘুর্ণনের দিক Z অক্ষের দিকে এবং ঘুর্ণনের হার 40 তে বদলান
ইঙ্গিত রূপে পপ আপ মেনুতে সেট Z রাতে বিকল্প ব্যবহার করুন
আপনার করা নির্দেশিত কাজ এইরকম হতে হবে
ভিউ মেনু সম্পর্কে শিখি
মেনু বারে ভিউ বিকল্পে বিভিন্ন কোণ থেকে মডেল দেখার বিকল্প রয়েছে
ভিউ মেনুতে টিপে নীচে গিয়ে প্রদত্ত বিভিন্ন বিকল্প থেকে নির্বাচন করুন
আমি টপ ভিউ নির্বাচন করব
টপ বিকল্পে টিপুন
এই ইমেজ বলে যে অণু উপর থেকে কিরকম দেখায়
আমরা এটি বিভিন্ন ফাইল ফরম্যাটে সংরক্ষণ করতে পারি
সেভ কারেন্ট ভিউ এএস আন ইমেজ আইকনে টিপুন
একটি সেভ ডায়লগ বাক্স খোলে
ফাইল ফরম্যাট নির্বাচন করতে ইমেজ টাইপ বিকল্পে নীচে স্ক্রোল করুন
আমি জেপিইজি ফরম্যাট নির্বাচন করব
ফাইলটি যেখানে সংরক্ষণ করতে চান সেখানে টিপুন
আমি ডেস্কটপ এ চাই
ডেস্কটপ নির্বাচন করে ওপেন বোতামে টিপুন
ফাইল নামে টেক্সট বাক্সে লিখুন 2 chloro 1 প্রোপানল ফাইলস ওএফ টাইপ এ গিয়ে জেপিজি নির্বাচন করুন
এখন সেভ বোতামে টিপুন
ইমেজটি ডেস্কটপে জেপিইজি ফরম্যাটে সংরক্ষিত হবে
আণবিক মডেল প্রদর্শনের শৈলী বিভিন্ন উপায়ে পরিবর্তন করা যাবে
প্রয়োজন হলে অণুর আকার এবং রঙ এছাড়া এই অণুতে বন্ধনও পরিবর্তন করা যাবে
অণুতে বা একটি নির্বাচিত সেটে সকল পরমাণু বদলানোর বিকল্প রয়েছে
প্যানেলে মডেলের ডিফল্ট প্রদর্শন হল বল এন্ড স্টিক এটি সিপিকে স্পেস ফিল এ বদলাতে পপ আপ মেনু খুলুন
সিলেক্ট এ যান এবং সমগ্র অণু পরিবর্তন করতে এএলএল এ টিপুন
আবার পপ আপ মেনু খুলুন
স্টাইল এ গিয়ে সাব মেনু থেকে সেমে নির্বাচন করুন এবং সিপিকে স্পেসফিল বিকল্পে টিপুন
মডেলটি সিপিকে স্পেসফিল মডেলে রূপান্তরিত হয়েছে
এখন মডেলটি আবার বল এন্ড স্টিক এ বদলাই
আগের মত ধাপ অনুসরণ করি
পপ আপ মেনু খুলুন
স্টাইল এ গিয়ে সেমে নির্বাচন করে বল এন্ড স্টিক বিকল্পে টিপুন
এখন মডেলটি বল এন্ড স্টিক শৈলীতে প্রদর্শিত হয়
বন্ধনের আকার মেনু বারে পপ আপ মেনু এছাড়া মেনু বারে ডিসপ্লে বিকল্প ব্যবহার করে বদলানো যেতে পারে
ডিসপ্লে মেনুতে গিয়ে বন্ড এ টিপুন
সাব মেনুতে বন্ধনের বিকল্প বিভিন্ন আকারের ব্যাসে অ্যাংস্ট্রম এককে রয়েছে
উদাহরণস্বরূপ আমি 01 অ্যাংস্ট্রম নির্বাচন করে এটিতে টিপব
বন্ধনের বেধ পরিবর্তন লক্ষ্য করুন
আমরা পরমাণু এবং বন্ধনের রঙ ও বদলাতে পারি
আমি মডেলে সকল কার্বন পরমাণুর রঙ হলুদে বদলাতে চাই
এটি করতে পপ আপ মেনুতে গিয়ে সিলেক্ট নির্বাচন করুন
এলিমেন্ট এ স্ক্রোল করে কার্বন এ টিপুন
আবার পপ আপ মেনুতে টিপে কলর নির্বাচন করুন
তারপর এটমস এ টিপে য়েলো বিকল্প নির্বাচন করুন
মডেলে সকল কার্বন হলুদ রঙে প্রদর্শিত হয়েছে
এখন বন্ধনের রঙ পরিবর্তন করা দেখি
পপ আপ মেনু খুলে এএলএল নির্বাচন করুন
আবার পপ আপ মেনু খুলুন
কলর এ গিয়ে সাব মেনু থেকে বন্ডস নির্বাচন করুন
নীচে গিয়ে ব্লু বিকল্পে টিপুন
সকল বন্ধন নীল রঙে রয়েছে
আমরা এক্স Y এবং Z অক্ষ এবং ঘিরিত বাক্সে এই ইমেজ প্রদর্শন করতে পারি
পপ আপ মেনু খুলে স্টাইল নির্বাচন করুন
নীচে এক্সেস বিকল্পে টিপুন
সাব মেনু থেকে পিক্সেল উইডথ নির্বাচন করে পিক্সেলের প্রস্থ 3 পিএক্স নির্বাচন করুন
এখন পর্দায় সকল অক্ষের সাথে মডেল রয়েছে
ইমেজের কাছাকাছি ঘিরিত বাক্স আঁকতে পপ আপ মেনু খুলুন
স্টাইল এ গিয়ে বিকল্প থেকে বাউন্ডবক্স নির্বাচন করুন
পিক্সেল উইডথ নির্বাচন করে পিক্সেলের প্রস্থ 3 পিএক্স নির্বাচন করুন
পর্দায় অক্ষ সহ ঘিরিত বাক্সে 2 chloro 1 প্রোপানল এর মডেল রয়েছে
স্পষ্টরূপে দেখতে আমাদের এটি জুম ইন বা জুম আউট করতে হবে
ইমেজ সংরক্ষণ করে প্রোগ্রাম থেকে প্রস্থান করুন
সংক্ষেপে এই টিউটোরিয়ালে শিখেছি স্ক্রিনে মডেল ঘোরানো জুম করা সরানো এবং স্পিন করা
বিভিন্ন দিক থেকে মডেল দেখা
প্রদর্শনের শৈলী বদলানো
পরমাণু এবং বন্ধনের রঙ বদলানো
আমরা এও শিখেছি অক্ষ এবং বাউন্ড বাক্সের সাথে মডেল দেখানো এবং বিভিন্ন ফাইল ফরম্যাটে ইমেজ সংরক্ষণ করা
এখন 3 amino 1 প্রোপানল এর মডেল তৈরি করুন
এর ডিসপ্লে স্টিকস এ বদলান
মডেলে হাইড্রোজেনের রঙ সবুজ এ বদলান
সকল বন্ধনের রঙ হলুদ এ বদলান
আপনার করা নির্দেশিত কাজ এইরকম হতে হবে
এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন
এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে
অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য
আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি
ধন্যবাদ